হাঁ অবশ্যই কারন অর্থ না থাকলে তুমি কোনো কিছুই করতে পারবেনা আর কোনো কিছু করতে না পারলে কিন্তু সুখ জিনিসটা আসবেও না কথাটা সূত্রে যদিও আমি একমত। জি অর্থই সকল সুখের মূল। হ্যাঁ আসলে যে আমরা অন অনেকে বলি আসলে অনেকে এমন আছে যে আসলে বলে যে আমি এই কাজটা আসলে এই যে

থাকে সেই কাজটার গুরুত্ব বেশি থাকে কিনা এটা কিন্তু আমার কাছে এখনো এ নাই কারণ আমি যেই কাজটা অর্থের জন্য করবো তাহলে কিন্তু সেই কাজটার গুরুত্ব আমার কাছে বেশি থাকছে কারণ আমি যেই কাজটা থেকে Profit পাবো But টাকা উপার্জন হবে সেই কাজের উপর কিন্তু আমার বেশি আগ্রহ থাকা উচিত কি ঠিক না। হ্যাঁ ওটাই থাকে সচরাচর কারণ হচ্ছে শখের বশে কাজ উহ কতজন করে। আহ Maximum কিন্তু Ninety five percent মানুষ কিন্তু অর্থ উপার্জনের জন্যই কাজ করে, আর শখের বশে করতে গেলেও মনে করে কেউ যদি শখের বশে করে তার সেই শখটাও পূরণ হচ্ছে সাথে অর্থ ও খরচা করছে উহ দুটাই কিন্তু করছে, আসলে অর্থিকভাবে আমরা তো দেশকে অবশ্যই উন্নত করতে হবে, আর্থিক উন্নতি না থাকলে কিন্তু আমরা বিশ্বর সাথে বিশ্বের বাজার এর সাথে তাল মিলিয়ে কিন্তু চলতে পারবোনা ঠিক না হ্যাঁ কারণ অর্থনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেহের কিন্তু অনেক জিনিস আছে যেগুলা কিন্তু আমাদের বাইরে থেকে আনতে হয়। দেশে যদি প্রচুর পরিমানে অর্থ না থাকে, সরকারি reserve না থাকে, তাহলে কিন্তু সরকার বাইর থাকে সেই পণ্য গুলো আমদানি করতে পারবেনা আর সেই সব পণ্য গুলো আমদানি না করলে কি দেশের মানুষের খাবার এর চাহিদা বা অন্নান্য যে জিনিস গুলা বাহিরে থেকে আনতে হয় সেই চাহিদাটা পূরণ হবে না উহ এই জন্য অর্থ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ এই যে আমাদের এই যে অর্থনীতির মূল তালিকা শক্তি কিন্তু আমাদের এই যে, বিদেশে যারা আমাদের দেশ থেকে যেয়ে শ্রমিক হিসেবে কাজ করে এরাই কিন্তু আমাদের অর্থনীতির মূল তালিকা সত্যি যে এই যে দুই হাজার কুড়ি একুশ সালে যে ভয়াবহ করোনা গেলো সে সময় কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই যে, বিদেশে এই যে শ্রমিক যারা এই যে প্রবাসী, তারা এই দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বুঝেছো

হ্যাঁ হ্যাঁ কারণ তারা হচ্ছে remittance যোদ্ধা তারা যদি বাইরে দেশে যেয়ে কাজ না করতো তাহলে কিন্তু আমাদের দেশে বৈদেশিক যে মুদ্রাটা এটা কিন্তু আসতো না কারণ ওই বৈদেশিক মুদ্রা দিয়েই কিন্তু আমরা বাইরে দেশ থেকে আহ পণ্য আম আমদানি করি জিনিসপত্র কিনি উম তারা কিন্তু একটা বিশাল বড় অংশের কিন্তু দেশের হয়ে ভূমিকা পালন করে তারা।

হ্যাঁ হ্যাঁ তার এই বিদেশে যারা থাকে তারাই কিন্তু আসলে প্রকৃত অর্থে আসল আমাদের দেশের জন্য কাজ করে দেশের আসল যোদ্ধাই কিন্তু তারা। হ্যাঁ কারণ তারা কিন্তু অনেক ত্যাগ শিকার করে অনেক পরিশ্রম করে কিন্তু দেশের হয়ে মানে নিজের জন্যও করে আবার দেশের জন্যও করে so তারা কিন্তু আসলেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তারা কিন্তু যোদ্ধা বলা যেতে পারে আমাদের দেশের জন্য জন্য একটা যোদ্ধা। হ্যাঁ আসলে আমরা প্রকৃত মানুষকে আসলে আমরা দেশের মানুষ সম্মান দিতে পারি না আমাদের যারা আসলেই

যেটা বলছ যে মৌলবীরা হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা আর এই কারণেই কিন্তু অনেক মানুষ এখন কিন্তু বিদেশে প্রবাসি হওয়ার মানে হচ্ছেন আর কি যেতে চাচ্ছেন না হ্যা কিন্তু মানুষ গুলো যদি প্রবাসি আহ যায় আর বাইরে যারা থাকে আমরা প্রবাসী বলি তাহলে বাইরে দেশে যাওয়া যায় তাহলে কিন্তু দেশে remittance আসবে না হম যদি সে মুদ্রা কিনতে অর্জন করতে ব্যাহত হবে হ্যাঁ আমাদের দেশে কিন্তু উম বেশি রপ্তানি বেশি আমদানি বিল তো তাদের কিন্তু এই যে যারা বাইরে শ্রমিক হিসেবে যায় এদের গুরুত্বপূর্ণ কিন্তু মানে ভূমিকাটা কিন্তু দরকার আমাদের ছোট করে দেখার ফলে কিন্তু আমাদের শ্রমিক যেতে চায়না এই proper সম্মানটা না দেওয়ার কারনে স সম্মানটা না দিলে কিন্তু তারাও যেতে চাইবে না এটাই কিন্তু বাংলাদেশ উম যে আহ বৈদেশিক হোক ব্যাপার এই বিষয়টা আমাদের আসলেই দেখা উচিত বলে আমি মনে করি হ্যা আসলে আমাদের আমাদের যারা এই যে বিদেশে প্রবাসে থাকে তাদের যে তারা বিদেশে কিভাবে আছে তারা এই যে রাষ্ট্রদুত বা বৈদেশিক embassy র মাধ্যমে আমাদের সরকারের কিন্তু নিয়মিত খোঁজখবর রাখা ও তাদের স্বাস্থ্য কেমন আছে, তারা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে কি না তারা ঠিকভাবে খাবার বা কোনো ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কি না এ গুলো কিন্তু আমাদের সরকার এ দেশের অর্থনীতিকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে কিন্তু এটা করা উচিৎ হোক সে কারণ প্রত্যেক দেশেই কিন্তু আমাদের একটা প্রত্যেক দেশেই সেই মৌখিক যে কর্মকর্তারা থাকেন হা তাদের উচিৎ যে আমাদের দেশের যে শ্রমিক ভাইয়ারা আছে তারা ঠিকমতো বেতনভাতা পাচ্ছে কি না, শেষ নিরাপদে আছে কি না সাস্থ উম স্বাস্থ্য ঠিক আছে কি না, সুস্থ আছে কি না, এগুলো কিন্তু দেখা উচিৎ তার যে অসুস্থ্য হয়ে যায় বা কোনো ধরণের সমস্যায় পড়ে তাহলে কিন্তু তাদের দেখার কেউ নাই কারণ তারা বাইরে থাকে। তারা যদি এরকম সমস্যায় পড়ে তাহলে কিন্তু তাদের কাজ কর্ম করতে ব্যাহত হবে সে কিন্তু income বা যে টাকাটা বলি আমরা যে বলছি কিন্তু অর্জন হবে না তো এই বিদেশে যেসব embassy আছে প্রত্যেক দেশে সে embassy র প্রধান কর্মকর্তাদেরকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিৎ বলে হ্যাঁ আর এই যে আমরা যারা দেশে থাকি, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু সুষমভাবে বন্টিত না আসলে আমাদের দেশে যে বড়োলোক তার টাকা আছে তার অনেক আছে আর যার নেই গরিব তাদের কাছে কিচ্ছু নেই চাল কিনে ঠিকমতো খাবার খাইতে পারছে না। আমাদের যদি অতই যারা সুষম ব্যবহার না থাকে সুষম যুদি একটা মানবন্ধন থাকে তাহলে তো আমরা এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে আমাদের দেশটা কিন্তু সেভাবে কিন্তু এগোতে পারবেনা এ কিন্তু আর্থিক ব্যাবস্থাকে কিন্তু করা উচিৎ একদম সুষম কাজ সকলের কাছে সমানভাবে পৌঁছে যায় এটা আমাদের করা উচিৎ ছিল। হ্যা আর এই বিষয়টা এই এই সমস্যা টা মূলত হয় কোথা থেকে সেটা হচ্ছে এই সমস্যাটা মূলত হয় হচ্ছে তোমার বিভিন্ন মাঠ পর্যায় যারা কৃষক আছে, তারপর দিনমজুর আছে, এরা কিন্তু যে দিন মুজরি করে সেই

মূল্য না দিয়ে তারা so এই জন্য আমাদের দেশের যারা গরিব গরিবই থেকে যাচ্ছে যারা ধনী তারা বিত্তশালী হয়ে উঠছে আহ এই নতুন মানে maintain করে চলা যায় তাহলে কিন্তু এই বৈষম্যটা আর আগামীতে থাকবে না। হ্যাঁ আর এই যে এই বৈষম্যর আর একটা কারণ এই যে আমাদের যারা সরকারি কর্মচারী বা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাবসায়ী এরা কিন্তু এই যে কৃষক বা যারা মূল্য ন্যায্য দাবি পাওয়া উচিৎ তাদের ঘাড়ের উপর পা দিয়া আসলে এই যে ব্যাবসায়ী সমাজে যে কৃষক ফসল ফোলাচ্ছে সে কিন্তু কোনোভাবে আমরা কোনো সময় দেখিনা যে সে লাভবান হয় আসলে তার কাছে যে কিনছে ব্যাবসায়ী সুবিধাবাদী মহল তারা কিন্তু সব সময় বারবার এগিয়ে যায়। সব কিছুর লাভ কিন্তু তাদের কিন্তু যে হাড়ভাঙ্গা পরিশ্রম করছে তার হাতে এইগুলা কিন্তু আমাদের সরকার থেকে বা সঠিক ভাবে কিন্তু দেখভাল করা উচিত তা না হলে কিন্তু দেশের অর্থনীতি এগিয়ে যেতে পারবে না । হ্যাঁ সেই কারন এই এই এইটা হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ একটা বিষয় জনগণের জন্য এইগুলা প্রশাসন বিভিন্ন ম্যাজিস্ট্রেট তদারকির মাধ্যমেই কিন্তু এই জিনিসটা জিনিসগুলা উঠে আসে আর উঠে শুধু উঠে আসলেই হবে না জানলেই হবে না এমনিতে এর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে তৎক্ষণাৎ যদি পদক্ষেপ সময় মতো নেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব আর এই সমস্যা সমাধান করলে এই সমস্যা আর থাকবে না যার ফলে আমাদের কৃষকরাও লাভবান হবে। তাদের ন্যায্য তো যারা দিনমজুর শ্রমিক বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে উম তারা তারে প্রাপ্য মূল্য পাবে তার এই বৈষম্যতা ও দূর হবে বলে আমি মনে করি উম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত সুখীসম্মৃদ্ধ দেশ কিন্তু বানাই নিতে হবে উম দেশের অর্থনৈতিক বাবস্থাটাও কিন্তু উন্নত হয়ে যাবে, হা এই যে আমাদের একটা জিনিস সবসময় দেখি যে আমাদের দেশের এই যে টাকা পয়সা যারা এই যে বড়োবড়ো সরকারি কর্মকর্তা বা অনেক কোম্পানির মালিক বা তারা কিন্তু বিদেশে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এই হিসাবে গরিব দেশ কিন্তু সুইচব্যাংকে বাংলাদেশের টাকা সবচেয়ে বেশি আসলে

দেশের এই যে পরিশ্রমের টাকা এ সব টাকা যদি বিদেশ আমরা পাঠিয়ে দি তাহলে তো দেশের আসলে কোনো উন্নতি হবে না এই বিষয়টা কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। অবশ্যই কারণ একটা দেশের কিন্তু কখন পতন হয় বা কখন অর্থনৈতিক বিপদ্দ বিপদ বিপদগ্রস্ত হয় কখন যখন নিজের পাচার হয়, আর বিশেষ করে দেশের অর্থটা যখন পাচার হয় তখন একটা দেশ দেউলিয়ার দিকে এগিয়ে যায়। আহ আসলে এই দিকটা খুব গুরুত্ব সহকারে দেখা উচিৎ আমাদের যারা উর্ধতন কর্মকর্তা আছে তাদের আর একটা দেশের অর্থ পাচার এর সাথে কখনোই কিন্তু গরিবের কোনো সম্পর্ক সম্পর্কটা নেই। এগ্লা কিন্তু আমাদের শিক্ষিত সমাজের উচ্চপদস্থ কর্মকর্তারাই কিন্তু করে থাকে তাদের ছাড়া তাদের তাদের ছাড়া এ কাজ গুলো করা সম্ভব না আসলে so বড় কোনো পথে যারা কর্মরত আছে। তাদের কে সবসময় একটা guide এর মাধ্যমে উম সবসময় তদন্তের মাধ্যমে গুরুত্ব সহকারে তাদের পদে তারা ঠিক আছে কিনা ঠিকমতো কাজ কাজকর্ম করতেছে কি না বা কাজের ফাঁকি দিচ্ছে কি না বা কোনো অনিয়ম দুর্নীতি করতেছে কি না এটা যদি তদারকি সহকারে দেখা উচিৎ যাতে করে তারা দেশের সম্পদ পাচার না করতে পারে দেশের টাকা বাইরে পাচার এটা যদি আমাদের একটা মন্ত্রণালয়, সরকার, উম তারপরে তোমার উম আহ যে প্রশাসন, ম্যাজিস্ট্রেট এরা যদি তোদারুকিটা করে করতে পারে তাহলে এ অনিয়ম এই পাশার রক্ষা কিন্তু সম্ভব উম

ছাত্রকে এইটা সেইটার ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে সাহস পাবে না কিন্তু কারণ একটা স্কুলে গেলে হয়তো অর্থের ব্যাপার আছে তাছাড়া নানান ধরণের কাজে সবকাজে অর্থ লাগে এখন আমাদের সো সকল জনগণের কাছে যদি সুষমভাবে আর্থ

ব্যবস্থা বা কর্ম করে একটা অর্থের ব্যবস্থা করতে পারি, এ দায়িত্ব কিন্তু আমাদের সরকারের নেওয়া উচিৎ। অবশ্যই কারণ হচ্ছে একটা এখন ক্লাস ওয়ান থ্রী পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা শিক্ষকের একটা দায় থাকে পড়াশোনা করতে গেলেও কিন্তু আজকাল আমাদের অর্থের প্রয়োজন হয়. যেসব আমরা যারা ধনী পরিবারের ছেলেমেয়েরা আছি বা আমাদের ধনী পরিবারের মানুষজন আছে তাদের ছেলেমেয়েদের কিন্তু সমস্যা হয় না যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বা শহরে আনাচেকানাচে যারা বা একটু গরিব family যেসব শিক্ষার্থীরা আছে তাদের পড়াশোনা খরচ চালাইতে তার বাবারা হিমশিম খেয়ে যায়, সরকারের শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের মাধ্যমে উচিৎ যে এ সমস্ত দরিদ্র family শিক্ষার্থীদের বিভিন্ন কার্ড বা বিভিন্ন ধরণের ভাতার মাধ্যমে একটা অর্থ আর্থিক যে সহায়তা এটা যদি প্রদান করা যায় তাহলে তাদেরও পড়াশোনা করতে ব্যাঘাত হবে না, অর্থনৈতিক ভাবে তারা কিন্তু সাশ্রয়ি হবে তাদের বাবা মা। বিষাদ স্ট্রামটা যে একটু দুর্বল পকেটে আছে, so এই দিকটা আমার মনে হয় বেশি গড়াবে আর হট তারা যদি ভবিষতে লেখে আর এরকম system চালু করা তাহলে আর এই বিষয়টা চাপবে বলে আমার মনে হয় হা অর্থই যেহেতু সবকিছু আমাদের পরিচালনা সে জন্য আমাদের সকলের উচিৎ বা সরকারের উচিৎ দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেন সুষমভাবে বন্টিত হয় কোনো দুর্নীতি যেন না হয় দেশের, টাকার জন্য বিদেশে, না পাচার হয় যে পরিশ্রম করছে যার যে টুকু পাওনা সেটুকু আর্থিক পাওনা যেন সে সঠিকভাবে বুঝে পায় এগুলো কিন্তু আমাদের সরকরের পুরোই গুরুত্ব দিয়া দেখা উচিত হা সাব্বির ঠিক আছে তোমাকে ধন্যবাদ দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত।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

হ্যাঁ তুই কি করছিস? এই বসে জানোতো তোমাকে একটা ঘটনা বলি আমার ছোট বেলার জানো তখন না কত বয়স হবে? আমার পাঁচ বছর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি পাঁচ বছর তো আমি পাঁচ বছরে আমি ইয়ে করেছিলাম উম ছ বছর বয়স হবে ছয় বছর দূর্গা পূজোর সময় আমাদের বাড়ীর একদম সামনেই একটা দূর্গা পূজো হয় থেকে বাড়ির দুর্গাপূজা হয় তো একদম যেমন হয় ছোটর থেকে হ্যাঁ দূর্গা ঠাকুরের ঐ যে নেটটা হয় নেটের গায়ে মাটি পড়া থেকেই মানে আমাদের একটা ভীষণ আনন্দ ছিল না ছোট বেলায়

সে তো সেই মানে পূজো ওইখান থেকে ইচ্ছা করত না আমরা যখন বিদ্যালয়ে যেতাম সেই ওখানে বিদ্যালয়তে যেতে ইচ্ছে করত না মনে হত যে সব সময় ওখানে বসে থাকি

মা কারিগর এসে ঠাকুর তৈরী করে ওই জায়গাতেই একদম, তারপরে তোমার মহালয়ার দিনই চোখ ঠাকুরের চোখ আঁকা হয় মহালয়ার দিনই চোখটা আঁকতে হবে ঐরকম পুরো সব এখন আর হয়না এখন আর হয়না অনেক দূর দূরান্তে যেগুলো দুর্গাপুজো হয় বিদেশে ধরে দুর্গাপূজা হয় সেগুলো একমাস আগে থেকে দুমাস আগের থেকে ঠাকুর তৈরি করে নিয়ে চলে যাচ্ছে । ঠিক না কিন্তু আসল নিয়ম তো, মহালয়ার দিনই ঠাকুরের যেটা তোমার চক্ষুদান বলে সেটা মহালয়ার দিন ছাড়া হয় না মহালয়া হলে তবেই ঠাকুরের চোখটা হয়ে আঁকতে হয়। সেই নিয়মটা এখনো চলে কিন্তু এবার যখনই ঠাকুরের ধরো একবার মাটি লাগিয়ে চলে গেল কি পনেরো দিন পর আবার একবার এলো আর একবার মাটি লাগাল তো এমনি করে যখন ওটা মিস্ত্রি আসতো আমরা চলে যেতাম ওখানে দেখতে কত ছোট ছোট আমরা সবাই ছিলাম বন্ধু বান্ধব সবাই

রং করত সেদিন মানে আসতে ইচ্ছা করত না একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তারপর মহালয়ার দিন সেদিন ঠাকুরের চোখ আঁকছে মিস্ত্রিতে উম তো এবার হচ্ছে চোখ আঁকছে ঠাকুরের ঘরের ভিতরটাই যে জায়গাটায় দালানটাই ঠাকুরের পুজো হয় সেখানেই

ওই ঘরের মধ্যে ধরো আমরা এমনি ঢুকে খেলা করছিলাম ছোটরা অনেকজন ছিলাম সাত জন আট জন মতন